দেখতে পাচ্ছেন এবং এই পাঁচিলের সামনে একটি বড় কারেন্টের পোল আছে এবং পাশে একটি ফাঁকা মাঠ আছে।

আর ছেলেটি আয়নার দিকে ঘুরে বসে আছে এবং ছেলেটি চুল কাটতে এসেছে এবং সেলুনের তাকে কিছু জিনিসপত্র সাজানো আছে দেখতে পাচ্ছি।

এবং তাদের সামনে একজন টিচার যে সাদা রঙের একটি পোশাক পরে এখানে দাঁড়িয়ে আছে আর এই বারান্দার মধ্যে একটি টব দেখা যাচ্ছে।

এখানে আমরা অনেকগুলি দোকান দেখতে পাচ্ছি। যে দোকানের সামনে কিছু গাড়ি ঘোড়া দার করানো রয়েছে এবং দোকানের পাশে কিছু--

বড় বড় গাছপালা এবং এখানে রাস্তাটা রাস্তার মধ্যে ফাঁকাই দেখতে পাচ্ছি।